আর পিঙ্ক কালার আছে আর ওয়ালের মধ্যে একটা প্রিন্টিং করছে ফোটো আছে এখানেও প্রিন্টিং যেমন- ড্রেগনের ফটো ।

এখানে আমরা দেখতে পারতাছি ওফরে আসে কারেন্টের তার আসি ।

এখানে এটি হয়েছে যে মোবিল এখন নিচে আবার ওয়ালের মধ্যে গুগল পে করে একটা ফটো লাগাইনো আছে।

ঘাসের ওপরে আবার সামনে আছে বড়ো বড়ো বিল্ডিংও আছে।

এখানে আমরা একটা মানুষের হাত দেখতে পারতেসি মানুষের হাতের এখানে একটা ফুল আছে।

এইখানে একটা রাস্তা ছোটো একটা রাস্তা দেখতে পারতাছি এবং এইখানেতো অনেক জঙ্গল ভরা।

এরপরে আবার এখানে আবার টিচারও আছে স্টুডেন্টও লাইন ধরসে।

তারপরেতে এতার ওয়ালতা কালার হইসে গিয়া হলুদ কালার ।

এটা একটা দোকান হইব মনে হয় দোকানের মধ্যে অনেকগুলো তেলের জিনিস আসে এখানে পেট্রোল আসে ডিজেল আসে ।

একটা বিল্ডিং আছে এরপরে এইখানে আবার আবার ছোতো ছোতো গাছও আছে বড়ো বড়ো গাছও আছে এইখানে।

এখ এখানে একটা আমরা দোকান দেখতে পাচ্ছি তার দোকান না কি এক কি করব জানি না এতা লেখা আছে উপরে কালীমাতা গ্লাস হাউস ।

কইরা এখানে লেখা আসে এইটার ভিতরে আসে কয়েকজন লোক আসে দুই তিন জন লোক বইয়া রইসে আবার দাড়াইবা আসে।

মজো রাজ্যের দুই সাইডে দুইটা পায়খানার মধ্যে আছে ফুল আছে।

সেই রাস্তার ভিতরে একটা গাড়ি যাইতাসে গাড়িটার কালার হচ্ছে ইয়ে সাদা কালার তারপরে যেইটা সামনে আসে --

বড় বড় টিলা আসে এইখানে দেখতে পারতাসি আমরা বড় বড় টিলার জঙ্গল আসে।

এখানে আমরা টেবিল ফ্যান দেখতে পারতাসি ফ্রিজও দেখতে পারতাসি বিভিন্ন ধরনের ফ্রিজ আছে এখানে।

এটা একটা ওষুধের দোকান মনে হয় ওষুধের দোকানের মধ্যে দুইজন লোক আসে।

আবার এটা এই ওয়ালের মধ্যে আবার স্বচ্ছ ভারত লেখা আসে।